কিছু বেশি মনে হচ্ছে যে শীতকাল শেষ শেষ এমন

শহরের মতো ঘর বাড়ি গ্রামের অবস্থাও ওই শহরের মতো হয়ে যাবে দিন জি আপু। ঢাকার অবস্থাও অনেকটা ঐ রকমই ইদানিং বেশ গরমই পড়েছে শীতের তুলনায়, কয়েক দিন আগেও শীতের অবস্তা দেখে মনে করেছিলাম হয়ত তুষারপাত হইলো হতে পারে

ধোঁয়াশা না তো কুয়াশার ধোঁয়ায় ছিলো আহ ভোর বেলা তো প্রায় বাইরে বের হওয়া হয় আর ভোর বেলায় তেমন একটা গাড়ি থাকে না। তো বাসা থেকে বেরিয়ে দেখি সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো ভেবেছিলাম হয়তো এবার হয়তো তুষার পরবেই এবার প্রথমবার তুষার দেখতে পাবো। কিন্তু কে শুনে কার কথা আবার সেই গরম। কি ধরনের অবস্থা হইতে পারে চিন্তা করো শীতেই এই অবস্থা। তা ঠিক বলেছেন আপু, এ আমার মনে হয় বর্তমান এ global warming এর যে অবস্থা global warming এর কারণেই এই অবস্থাটা স্থায়ী বা অস্থায়ী প্রভাব তো পড়বেই সেটা এর থেকেও বড়ো কথা যে আকস্মিক উশ্নায়ন হচ্ছে এটার জন্যে যে প্রভাব আমাদের বা প্রতিরোধ ব্যবস্থা নেবে এই ধরণের সুযোগ বা কোনো গবেষণা বা কারো কোনো উদ্যোগ দেখি না। এর থেকে বেশি যে আমরা আসলে আপু এই global warming এটা শুধু খাতায় কলমে পরে আছে, আমরা তেমন কিছু জানিনা বলেই এর ভয়াবহতা বুঝতে পারছিনা। দিনদিন যে সারা বিশ্ব যে কী সমস্যার সমুখীন হচ্ছে ভবিষ্যতে যে কি দুর্যোগের মুখে আমরা কেউই আসলে বুঝতে পারছিনা। বাংলাদেশ তো আহ আসলে একটা বিপদ সীমায় দাঁড়িয়ে আছে। একাধারে সমুদ্রের স্তরের উচ্চতা বৃদ্ধি পাবে। বরফ গলার কারণে, নিযন্ত্রনের বাইরে আবার যেসব খরা দেখা দিবে, আর থাকবে আসলে

আমরা নিজেরাই নিজেদেরকে জি আপু আসলে দেশের global warming এর যে অবস্থা এর ক্ষতি তো automatic বুঝতে পারছিনা। উহ আমাদের দেশে কিন্তু প্রায়সই ভূমিকম্প হচ্ছে আমরা হয়তো প্ত্রিকার পাতায় পড়ছি একসময় যে কি অবস্থা হবে জেনেই গা শিউরে উঠছে এই আহ এতে ওই মূলত আমাদের হাতের বাইরে। এখন এসে

বাংলাদেশ হয়তো দুই হাজার পঞ্চাশ সালে এসে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। উম জি আপু আর আমাদের এর কারণে কিছু করারও নেই, করার অনেক কিছু আমরা ইচ্ছে করে করছি তাও কিন্তু না। আমাদের দেশে শুধু দেশে না সারা বিশ্বের দিন দিন জনসংখ্যা প্রবল হারে বৃদ্ধি পাচ্ছে, এখন এতো জনসংখ্যা জায়গা দেওয়ার জন্য তো কিছু করার প্রয়োজন আর আমাদের পৃথিবী তো জায়গা প্রতিদিন তো বৃদ্ধি পাচ্ছে না আমাদের জনসংখ্যার মতো তাই গা ছাড়া লাগছে এই জনসংখ্যা হাম সংকুলন করতে খাদ্যের জন্য প্রয়োজনীয় আসবাপত্র এইগুলোর জন্য গাছ কাটা লাগছে। এই জন্যই মূলত আমাদের যে কার্বন ডাই অক্সহাইড কার্বন ডাই অক্সহাইড level তা বৃদ্ধি পাচ্ছে। এর হার কমছে। এর সামনে যদি আমরা পশু পাখির কথা বলি সারা বিশ্বের পশু পাখি কিন্তু দিন দিন কমছে। আমরা কিন্তু অনেক প্রজাতি এখন দেখতেই পাইনা। এটা তো স্বাভাবিক কারণ একটা বিরূপ আবহাওয়ার সাথে তো প্রাণী জগৎ সেভাবে তাল মিলিয়ে থাকতে পারবেনা। যে সমস্ত প্রাণীরা তাল মিলাতে পারবে টিকে থাকতে পারবে তারাই টিকে থাকবে আর বিশেষ করে বিশাল আকৃতি বিলুপ্ত হবেই। যে বিলুপ্তপ্রায় প্রাণীর যে তালিকা তাতে তো বেশ অনেক প্রাণী রয়েছে। আমাদের দেশের যে পরিচিতি রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের এর নামের সাথে জুড়ে আছে। এটাও তো একপ্রকার জি আপ্পু আমার জানামতে প্রায় চারশো থেকে পাঁচশো মতো মনে হয় রয়েছে সারা বাংলাদেশে এ আপ্পু এই global warming এর প্রভাব কিন্তু শুধু বাংলাদেশেইস না সারা বিশ্বে এই প্রভাবটা ছড়িয়ে পড়ছে। তা খেয়াল করেছেন কি? সারা বিশ্বে যে যে রকম সব কিন্তু বাংলাদেশে

বৃষ্টিপাত হবে দাবদাহ হবে অস্ট্রেলিয়া ইউরোপ এর এশিয়া অস্ট্রেলিয়ার বড়ো অংশে উত্তর আমেরিকা ইউরোপ ভারী বৃষ্টি জায়গায় আসলে প্রতিরোধের দিকে আসলে বিশ্ব যে নেতারা তাদের কোনও সেই ভাবে সহযোগিতা করছে এতো প্রায় দেশে প্রায় ভয়াবহ অবস্থা এখন আমরা এই জন্য কি করতে পারি প্রতিরোধ করতে তো অবশ্যই যে প্রথম যে উপাদান লাগবে সেটা তো আমাদের বাড়াতে হবে। আর বর্তমানে যে সমস্ত বন আছে সেগুলো রক্ষণাৰেক্ষন করতে হবে যেমন আফ্রিকার জঙ্গল আমাজন কে পৃথিবীর ফুসফুস বলা অথচ আমাজনও কিন্তু এখন হুমকি শুরু। এখন আমাদের দেশে সুন্দরবন আমাদের যে এক্কেবারে shield দুর্যোগে shield হিসেবে ব্যবহৃত আমাদের সুন্দরবন তো এখনই যা আসে তাদেরকে রক্ষা করতে হবে দুম করে বনাঞ্চল সৃষ্টির চেষ্টা করতে হবে যে ভাবে আমরা ঘর বাড়ি building তৈরী করছি সেভাবে ঠিকতো করা যাবে না আমাদের কে আহ ecoplant করতে হবে বন গাছপালার সাথেই আমরা আমাদের ঘরবাড়ি হবে আবার গাছপালাও থাকবে। আমাদের চিন্তাধারা এই জন্য সর্বপ্রথম যে পৃথিবীর যে সমস্ত বড়ো ক্ষমতাধর দেশ গুলো আছে সে দেশে যেসব নেতারা আছে তাদেরকে আসলে সহমত হতে হবে তারা যদি যুদ্ধ বিগ্রহ বিনোদন নিয়েই পরে থাকে তো এ ক্ষেত্রে দুনিয়া ব্যাক্তি পর্যন্ত কিছু করা উচিত যেমন আমাদের যে সাব শেখানোর গণমাধ্যম ব্যাবস্থা তা যদি এই বৃক্ষ রোপন অভিযান এইগুলো campaign পরিচালনা করে সে পরিচালনা কে উৎসাহ দেয় এই নিয়ে সংবাদ প্রচার তাহলে কিন্তু তাদের দেখা দেখি অনেকেই বৃক্ষ রোপন campagin চালু করতে চাইবে। এতে করে কিন্তু আমাদের স্কুল কলেজ পর্যায়ে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি এই সব বৃক্ষ রোপন অভিযান করা হয়ে থাকে তেমন একটা বেশি সময় লাগবে না। আমাদের সুন্দরবন আগের রূপ আবার ফিরিয়ে আনতে এই global warming এর হারটা কমিয়ে আনতে আপনি কি বলেন? বিপর্যয়ে তো আমাদের সকলের কিছু না কিছু করা উচিত আমাদের হম যতটুকু আমাদের সামর্থ সেই জায়গা থেকে যদি আমাদের ঘরের আঙিনায় আঙিনা থাকে সামান্য একটা ব্যালকনি থাকে সেখানে করা উচিত। ছাদ বাগান করা উচিত প্রয়োজন ছাড়া ব্যাক্তিগত যানবাহন আসলে কেনা public bus এক্ষেত্রে হয়তো বায়ু মন্ডলের এই কার্বন ডাই অক্সাইড আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতে পারি পলিথিনে

বেশ গরম লাগছে গরম লাগছে তো কেন একটু বাইরে থেকে ঘুরে আসি যদি ভালো লাগে। যা করলে যেভাবে হয় আমাদের কি চেষ্টা রুমের বাইরে গিয়ে ঠান্ডা হতে চাচ্ছো একটু যদি এখন আমাদের তো একটাই দুনিয়া, দুনিয়ার ওই পাশে তো আর যাওয়ার জায়গা নেই তো আমাদের সবাইকে চিন্তা করা উচিত room বাইরে যেভাবে যেতে পারছো দুনিয়া বাইরে তো যেতে পারবে না ঐজন্য আচ্ছা আপ্পু পরে কথা হবে আসসালা মালিকুম।

আহ চলে যাচ্ছে তাও খুব ভালোও নয়।

আচ্ছা আসলে এখানে ঠাণ্ডা টা পড়েছিলো খুবই কিন্তু দু তিন দিন ধরে বেশ গরম, মানে হয়ে গেছে weather তো খুব একটা শীতটা মানে ইয়ে করতে পারছিনা তোদের ওখানে কীরকম ঠাণ্ডা? ওরে বাবা এখানের ঠাণ্ডা জিজ্ঞাসা কোরোনা এখানে প্রচণ্ড ঠাণ্ডা আমি তো এখন তোমার বালুর ঘাটে আছি নাম শুনেছ? বালুর ঘাটের নাম শুনেছি। ওখান থেকে আরও আধ ঘণ্টা তো এটা তোমার north Bengal এর মধ্যে যেহেতু পড়ে যাচ্ছে তো এখান থেকে তোমার আহ সিকিম এর distance তোমার খুবই কম গ্যাংটক এর, তো ওর পুরো ঠাণ্ডা টা আমাদের আসে,

মানে এতো ঠাণ্ডা এতো ঠাণ্ডা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 আমাদের মোটামটি normal temperature হচ্ছে দশ। ওটা normal এবার প্রায় দিন আমাদের এখানে ধরো আট নয় চলে রাতের দিকে তোমার ওই মোটামটি ছয় সাত পাঁচ, পাঁচ ও হয়েছে নেমে গেছে। বলছি এখানে সব থেকে বড় disadvantage হচ্ছে আমাদের এখানে সূর্য ওঠেনা। আট থেকে দশ দিন তুমি সূর্য দেখতে পাবেনা।

মেঘলা কুয়াশা হাওয়া বইছে মানে গ্যাংটকে ঘুরতে এখানে বিনা পয়সায় গ্যাংটকে ঘোরা। তা ভালো তো তুই তো ভালো জায়গায় গেছিস আমার তো ওরকম, একটু বেশ কুয়াশা আচ্ছা।

এই weather এ তো ঠাণ্ডা কমছে না গো। আজ টানা দু মাস ধরে ঠাণ্ডা লেগে আছে। আচ্ছা না আমাদের এখানে মোটামটি তাও এবার হয়েছিলো দশ নয় দশ temperature নেমেছিল আহ কিন্তু মানে কুয়াশা টা রোজ নেই তবে মাঝে মাঝে এক এক দিন সকাল বেলা এতোটাই কুয়াশা দেখছি,

না গো আট দশ দিন রোদ ওঠেনি। বাবা সেকিরে? বৃষ্টি ফিস্টি হচ্ছে নাকি? বৃষ্টি না মেঘ করে থাকে ধরো। এখনও অব্দি বৃষ্টি হয়নি আর বৃষ্টির আসা মানে বৃষ্টি এলে তো আমরা শেষ হয়ে যাবো মানে আমার তো এমনি তেই ঠাণ্ডা কালে একটা ঠাণ্ডার ধাত আছে। সেখানে এসে টানা দু বছর আহ তোমার দু মাস ধরে আমার ঠাণ্ডা কোনো কমছেই না যবে থেকে ঠাণ্ডা টা পড়েছে আমার ঠাণ্ডা লেগেই আছে

গরমে বলেছে নাকি খুব গরম পড়ে কিন্তু এখানে একটা জিনিস যেটা দেখলাম, আহ যেটা হচ্ছে তোমার যেই একটা আহ শীতকাল হলে একটা উষ্ণ মানে কেমন শুষ্ক শুষ্ক ভাব থাকে না আমাদের ওদিকে, হ্যাঁ হ্যাঁ এখানে সেই জিনিস টা নেই। আচ্ছা।

যাক তাও ভালো।

তাও ভালো না শীতকালে দেখ শীত কালে শীত টা যদি না পড়ে ঠিক ভালো লাগে না শীতের আমেজ টা পাওয়া যায় না যেমন, এতো কুয়াশা তুমি সামনে থেকে আমায় দেখতে পাবে না। আচ্ছা মোটামটি কটা অব্দি থাকে ওটা?

আচ্ছা আমাদের এখানে যেমন কুয়াশা টা ধর মেঘলা হলেও কুয়াশা টা সকালে পর~পড়ে দশটা সাড়ে দশটার মধ্যে কুয়াশা টা মোটামটি কেটে যায় কিন্তু মেঘ হয়ে মেঘলা হয়ে থাকে রোদ টা আসেনা,

একদম একদম পুরো এতো অন্ধকার হয়ে থাকবে তুমি সামনে পথ চলছ দেখতে পাবে না। ও বাবা সেকি রে আচ্ছা বাহ তার মানে তুই বালুর ঘাটে বসেই গ্যাংটক এর weather feel করছিস? একদম মারাত্মক ভাবে বৃষ্টির খবর জানিনা তবে আহ এখন গরম কাল টাই জিজ্ঞাসা করছিলাম বললো গরম পড়ে ভালোই গরম পড়ে কিন্তু আমি যা দেখলাম, আমাদের ওদিকে এতই কলকারখানা বা মানে এইসব তারজন্যে একটা ব্যাপার থাকে সেখানে তোমার প্রাকৃতিক হাওয়া টা যেহেতু তো সেই ক্ষেত্রে আসা করছি গরম কাল টায় মানে আমাদের ওখানে যেই, একটা প্যাচ প্যাচানি ভাব থাকে ওই weather টা হয়তো পাবো না। আচ্ছা মানে তুই যেখানে আছিস সেখানে আহ industrial area নয় মানে পুরো একদম, পুরোই গ্রাম চারিদিকে মাঠ আর খেত। বাহ তাহলে তো weather দারুন পাবি ওখানে। আশা তো করা যায়। প্রথমত তো pollution নেই আমাদের এখানে কি হয় সকাল বেলা বেরিয়ে বুঝতে পারি না ওটা কুয়াশা না ওটা ধুলো মানে ধোঁয়াশা এই দুটোর মাঝখানে দন্দে থাকি কারন তুই তো জানিস কোলকাতা যা pollution এর অবস্থা এখন।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 তো ঠাণ্ডা টা তো মানে ভালোই থাকবে ওখানে আশা করছি হাওয়া বাতাসের দিক থেকে তোমার খুব মানে ভালো পাবো এক দিক দিয়ে। কারন আমার যেই জিনিস টা নিয়ে আহ আমার যেহেতু শ্বাস এর সমস্যা, এখানে আসার পর দিন দুএক এর আহ মধ্যে ই শ্বাস এর problem শুরু হয়ে গিয়েছিলো মানে আমার বাড়ি তে থাকলেও ওখানে থাকলেও শীত কাল টা আহ মানে লোকে বলে যে, শীতকালের মজা একটা নেওয়ার কিন্তু আমার এই weather টা ঠিক শীতকাল মানে গরম কালের যত বলো ঠিক আছে শীত কাল টা এইজন্যেই আমার ভালো লাগে না বাড়িতে থাকলেও same শ্বাসের সমস্যা হয়। তো এখানে এসেও যথারীতি মানে এখানে যেহেতু আরও ঠাণ্ডা first একটা আমাদের ওখানে তো তখন গরম fan চালাই তো সেই weather থেকে এসছি, তো সেক্ষেত্রে একটা তো শ্বাসের problem হয়েছিলো কিন্তু আমাদের ওখানে যেই জিনিস টা খুব বাড়াবাড়ি হয়ে hospitalized হতে হয় এখানে যেহেতু তোমার আহ মানে হাওয়া বাতাস টাও খানিকটা হলেও প্রাকৃতিক পুরো পাচ্ছি তো,

না আমি শুনেছি যাদের শ্বাস কষ্ট থাকে তাদের এরকম প্রাকৃতিক পরিবেষ মানে যেখানে এরকম pollution নেই কলকারখানা গাড়ি টাড়ি ধোঁয়া নেই, তাদের নাকি ওখানে গেলে অনেক সময় মানে আহ ওটা সেরেও যায়।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

তো একটু তো সময় লাগবে কিন্তু তোর এই বছর টা হয়তো একটু problem হয়েছে দেখ next year হয়ত আর সেই সমস্যা টা হবে না। দেখা যাক কারন আমরা normal তো ঘুরতে যাই এসব weather এ কি হয় আমরা চার পাঁচ দিনের জন্য ঘুরতে যাই। তো এখানে permanent থাকার সাথে ঘুরতে যাওয়ার মধ্যে তো difference থাকবেই। সেটাই তবে এবছর কোলকাতার weather একদম কিছু বলা যাচ্ছে না কারন এবছর বৃষ্টিও হয়নি গরম ছিল মারাত্মক, আর শীত টা তো পড়েছে পড়েনি এমন নয় কিন্তু শীত টা ঠিক স্থায়ী হয়নি মানে দু তিন দিনের জন্য পড়ে তারপরে আবার এমন গরম দিয়েছে কালকেই বললো যে এখানে একদম ঠাণ্ডা নেই এতো গরম পড়েছে রীতিমত fan চালাতে হচ্ছে তবে আমি গত মাসে বাড়ি গেছিলাম তো তখন আমার মোটামটি এখানে ঠাণ্ডা কমে গিয়েছিলো বাড়িতে গিয়ে আবার যেই fan ট্যান চালিয়ে এসছিল ওখানে তো রীতিমত গরম, এখানে আবার এসে ঠাণ্ডা লেগে গেছিলো। হ্যাঁ এটাই তো সমস্যা হয়েছে এবছর যেমন চাষ বাসের ও অনেক ক্ষতি হয়েছে এই weather এর জন্য কারন বর্ষা কালেও তো বৃষ্টি হয়নি বলে সেরকম কিছু হয়নি তারপর শীত টাও পড়েছে অনেক দেরি তে আর সেক্ষেত্রে চাষ বাসের খেত্রেও অনেক মানে ক্ষতি হয়েছে বাজার টাজারে মানে আগুন জিনিসের দাম। এখানের লোকেরাই বলছিল মানে আমি যখন এসে ঠাণ্ডা লেগে গেছে তো বলছে এখানে তো ঠাণ্ডা এবারে কিছুই পড়েনি আরও ঠাণ্ডা পড়ে নাকি। আচ্ছা, বাপরে সেকি রে? হ্যাঁ মানে আমরা জমে যাবো পরের বছর ওরকম যদি ঠাণ্ডা পড়ে আমিতো রোজ সকালে উঠি আর ভাবি এই শীতকাল টা কবে যাবে

school college ছুটি, আরে school college ছুটি দিক কিন্তু বাইরে তো যাদের ধর দিন আনা দিন খাওয়া মানে, ধর auto চালায় রিক্সা চালায় টোটো চালায় তারা ওটাই। মানে ভালোই গরম lowest ভালোই গরম। হ্যাঁ গরমই তোর আহ হ্যাঁ মানে last আহ গত সপ্তাহে নেবেছিলো বোধহয় দশ, নয় দশ নেমে ছিল এ সপ্তহাহে তো ভালো গরম দি, মানে, পড়েছে এখন সতেরো আঠেরো হবে মানে এরকম temperature এই weather থাকলে বুঝতে পারছ এখানেই তো মানুষের আরও শরীর খারাপ করে যায়। এতো weather fluctuate হলে। হ্যাঁ মানে দু দিন,

মানে ওই সপ্তাহ টা ছিল ছয় সাত তারিখ অব্দি ছিল তারপরে আবার গরম পড়ে গেলো হটাত করে। ওটাই তো এবার তখন কি হয়েছে বাচ্চা গুলোর school টাও ছুটি ছিল পঁচিশে December এ একটা ছুটি থাকে এবার যেই school খুলল ওমনি চরম মানে একদম এতো ঠাণ্ডা পড়ে গেলো হঠাৎ করে, যে বাচ্চাদের ও মানে weather টা এ করতে পারছে না মানে suit করতে পারছে না। আর কি হবে আমাদের মানুষের যা মানে দিন দিন যা প্রকৃতির ওপর অত্যাচার চলছে তো গাছ ফাছ নেই গাছ কেটে দেওয়া হচ্ছে চারিদিকে ধোঁয়া হ্যাঁ কলকারখানার সংখ্যা বাড়ছে তারপর covid এর পর থেকে মোটামটি রাস্তায় গাড়ি ঘোড়ার ও সংখ্যা অনেক বেড়ে গেছে তারপর তো তোর উম দিনে দিনে জনসংখ্যা ও বাড়ছে তাতে তোর, প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে না তার ফলে ওটার effect হচ্ছে মানে তুই বিশ্বাস করবি না এবার আমি উত্তরাখন্ড গিয়েছিলাম September মাসে কেদারে গিয়েছিলাম ওখানে মোটামটি বর্ষা চলে গিয়েছিলো, মানে বর্ষা কাল শেষ তারপরে আমরা গেছি আবার গিয়ে শুনি return বর্ষা এসছে মানে আবার বর্ষা ঘুরে এসছে দিয়ে মানে বেশ বৃষ্টি মানে উত্তরাখন্ড,

এবং আমরা যখন গেছিলাম কেদারে তখন আহ বৃষ্টির জন্য একটা high alert ও জারি করেছিলো যে ওইদিকে খুব বৃষ্টি হবে আমরা, আমি তো বৃষ্টি ভালোই পেয়েছি নাবার সময় পাইনি কিন্তু ওঠার সময় ভালোই বৃষ্টি পেয়েছি।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম। মানে এখন বৃষ্টির যেই কাল টা হয়ে গেছে সেটা বর্ষা কালে হয়না বৃষ্টি টা অন্যান্য গরম কালে হচ্ছে গরম কালেও হয় না শীতকালে গিয়ে maximum টা হয়। শীতকালে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই দেখেছি কোলকাতায় প্রায় তিন চার বছর ধরে শীতকালে বর্ষা হয় আমাদের ওখানে।